সেই চাউল এখন পঞ্চাশ টাকা সত্তর টাকা কেজি খাইতে হচ্ছে।

হ্যাঁ একদম ঠিক বলছেন দেখা যাচ্ছে ধান এর দাম দেখা যাচ্ছে আহ পয়তিরিশ টাকা বিশ টাকা কেজি পরসে আর সেইজন্য চাউলের দাম কী মানে তিনগুন বললেই ভুল চারগুণ পাঁচগুণ হয়ে যাচ্ছে,

কিন্তু দেখা যাচ্ছে যারা এইযে আহ উম মানে business man তারা যারা এইযে ধান মানে ব্যবসায় তারা ধান নিয়ে তারা এইযে মালগাড়ি দেখা যাচ্ছে বিভিন্ন, আহ ভাবে তারা মানে supply দিচ্ছে তো তারাই আস্তে আস্তে উপরের দিকে উঠছে কিন্তু কৃষকেরা আস্তে আস্তে যেইখানে থাকসে তার থেকে আরও নিচের দিকে যাচ্ছে হম তারা ধান মোটা ধান কিনে নিয়ে কৃষকদের থেকে তারা এটা বিক্রয় করে তারা চিকন করতেছে machine এর দিয়ে ধান টা, চাল টা চিকন করে তারা হচ্ছে বিক্রি করতেসে

সেক্ষেত্রে তো business যারা করতেসে তাদেরই লাভ, যারা আবাদ করতেসে তাদের আবার লাভ নাই সেইক্ষেত্রে, হ্যাঁ হ্যাঁ একদম আপনি ঠিক বলসেন এরপর এদিক থেকে কৃষকেরা শুধু ক্ষতির দিকেই এগোচ্ছে।

জি এখন আগে যেরকম আমাদের আখ কুসুর, যেমন আবাদ হতো খুব বেশি কিন্তু এখন কৃষকেরা আখের দামটা ন্যায্যতা মুল্যক হ্যাঁ আমাদের এদিকে আখ টা হয়না তবে বিভিন্ন সময় বিভিন্ন ধরণের ফসল হয় আখটা একটু কম হয় আপনাদের ওই side এ sugar meal আসে নাকি? হ্যাঁ sugar meal আসে তো ওই জন্য কিন্তু এখন আর আখ মানুষ বেশি আবাদ করতেসে না কারণ তারা, sugar meal যারা আসে তারা ন্যায্য মূল্য কৃষকদের দিচ্ছে না এইজন্য আরকি,

আখের দাম নাকি বাড়ায় দিসে একশো চল্লিশ টাকা এটা নাকি এখন আড়াইশো টাকা পরসে দুইশো পঞ্চাশ টাকা মূল করসে। শুধু মুখেই করসে কিন্তু কাজের তো হচ্ছে না। ও আড়াইশো টাকা কে আবাদ করবে বাসার কাছে sugar meal আসে যেহেতু, কৃষকরা তো লাভবান হবে তাহলে, হম বুঝতে পারসি এইযে দুর্নীতি বাংলাদেশ এ সকল sector এ দুর্নীতি তো এটা,

বাংলাদেশ মানে দুর্নীতি, আহ আপনার নিজের দেশ কে আপনি এভাবে বলতে পারেন না সেটা ঠিক আসে but আহ সেটা আপনাদেরই ঠিক করে নিতে হবে নিজেদের মধ্যেই আরকি, আহ তো বিষয়টা ওভাবে বলাটা উচিত না আমরা তো সাধারণ মানুষ আমরা তো আর কিছু করতে পারি না। এইযে আপনাদের vote এই তো সরকার গঠিত হয় তো সেইক্ষেত্রের দিক দিয়েই দেখা যাচ্ছে যে আপনারা যে

তাকেই সে স্থানে বসাতে হবে আপনার ক্ষমতা আসে আপনি নিজে থেকে যাচ্ছেন সরকার তো আপনার vote দেওয়া লাগতেসে না

কৃষকরা vote দিচ্ছে একজনার কিন্তু পাচ্ছে আরেক জনা এরকম হয়ে যাচ্ছে আবার কৃষকদের আবার vote দেওয়া লাগতেসে না তাদের vote automatically হয়ে যাচ্ছে। হম এই দুর্নীতির কারণে কৃষি ক্ষেতটাও মনে হইতে পারে ধ্বংস এর দিকে রসাতলে চলে যাচ্ছে একেবারে এইজন্য জিনিস পত্রের দামও বাড়তিছে

তাহলে সব দিক দিয়ে সুবিধা পাওয়া যাই

আচ্ছা ঠিক আসে রাখলাম

Hello আমি স্নেহা রায় বলছি আমি delivery service নিয়ে কিছু বলতে চাই

একটি courier পরিষেবা সেখানে একটি রেস্তোরাঁ বা আ কোন delivery company

গ্রাহকে খাবার সরবরাহ করা থেকে জিনিসপত্র সরবরাহ করা সমস্ত কিছু এই আ খুচরো বিতরণ company মাধ্যমে হয় যেটাকে আমরা delivery service বলে থাকি একটি order সাধারণত একটি রেস্তোরাঁ বা movie website বা mobile app মাধ্যমে বা একটি খাদ্য rrder company company মাধ্যমে করা যায় এই খাদ্য Company যেমন Swiggy Zomato এইগুলির মাধ্যমে আ Delivery করতে পারি

Item গুলো যেমন inaudibel পাশাপাশি dessert বা যেকোনো জিনিসপত্র থেকে অন্তর্ভুক্ত থাকতে পারে সাধারণত box বা bag এর বিতরণ করা হয় এই Delivery service মাধ্যমে আ delivery service আ যে কোন শহরে এখন চালু হয়ে গিয়েছে সেটি রেস্তোরার ক্ষেত্রেও হতে পারে বা যে কোনো company যেটি জামা কাপড় বা কোন রকম জিনিসপত্র যেটি আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে সেই সমস্ত কিছু আমাদের কাছে delivery service এর মাধ্যমে পৌঁছে যায় আ

গ্রাহকরা delivery company উপর নির্ভর করে অনেক অর্থ প্রদান করে যা delivery service এর মাধ্যমে হয়ে থাকে একটি flat rate delivery গ্রাহক যা কিনেছেন তার সাথে Charge করা হয়। কখনো কখনো পরিস্থিতর উপর নির্ভর করে কোন delivery fee নেওয়া হয় না tips প্রায় খাদ্য বিতরণ সেবার জন্য প্রথাগত হয় কিন্তু এখন অনেকের App বেরিয়ে গেছে যার মাধ্যমে delivery হয় ঠিকই কিন্তু delivery service যারা করে তাদের আমরা delivery boy বলে থাকি তারা free সেই service টা দিয়ে থাকে যেটি আমাদের দৈনন্দিন জীবনে অনেক উপকার করছে আ delivery service এর ব্যাপারে আমি এটুকুই বলতে চাই Hello আমি প্রকৃতি বর্মন বলছি I আমার Topic হল Family I Family সম্বন্ধে আমি কিছু বলতে চাই। Family বলতে গেলেই সবার প্রথমে যে কথাটা আমাদের মাথায় আসে সেটা হল বাবা এবং মা I Family র একমাত্র যদি বলা হয় যে, কেউ যদি আমাদেরকে ভবিষ্যতের দিকে সুনিশ্চিত ভবিষ্যৎ গড়ার দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে একমাত্র অবলম্বন আমাদের বাবাI বাবা মায়ের ছত্রচ্ছায়া আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি এবং বাবা মা-ই আমাদের Guide করে কোনটা ভালো কোনটা মন্দ সব কিছু শিখতে শিখিয়েছে। Family বলতে বাবা মা তো আছেই তার সাথেও Family অন্যান্য Member দেরও আলাদা আলাদা ভূমিকা রয়েছে যে রকম আমার নিজের একটি ছোট ভাই রয়েছে। একজন বড়ো দিদি হিসাবে ভাইয়ের প্রতি কর্তব্য আমার অনেকটাই এবং শুধু যে কর্তব্য বলব তা নয় Family Member এ আমার বাবা, মা, ভাই প্রত্যেকেরই সমান সমান অবদান রয়েছে। আমি এখন অন্য এক Family তে এসেছি। এসে এখানে এক নতুন পরিবারের সাথে আমার যোগাযোগ হয়েছে এবং তাদের সাথে আমার এক আলাদাই সম্পর্ক গড়ে উঠেছে। তাই যে আমি একজন মেয়ে হিসেবে প্রথমেই বলতে চাই, Family তে প্রত্যেকটা মানুষকে সমান সম্মান এবং মর্যাদা দেওয়া উচিত।

hello তাফরিন

হ্যাঁ, কেমন আছো? ভালো আছি আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি কী করছিলা? এইত বসেছিলাম আপনি? আচ্ছা, আমিও বসেছিলাম ভাবতেসি হচ্ছে কিছু দেখবো হ্যাঁ মানে কালকে তো ছুটির দিন আজকে হচ্ছে যেহেতু Friday মানে ইম কালকে Friday ছুটির দিন আসে তো দেরি করে ঘুমালে সমস্যা নেই তো ভাবছি যে কোনো movie ঠুভি দেখবো বা কিছু একটা দেখবো তা তুমি কি আমায় suggest করতে পারো আমার তো আসলে তেমন TV দেখা হয়না তো আমি বুঝতেসি না কি দেখা যায় আমাকে একটু suggest করো তো যে এটা দেখলে ভালো লাগবে আমার সময়টা কাঠবে. okay আপনি movie দেখতে পারেন movie হচ্ছে Indian বিভিন্ন ধরনের movie আছে যেগুলা,

Ofcourse, কেন বলতে পারবোনা আপনি কালা movie টা দেখতে পারেন, এই movie টা এখন অনেক আহ উম ভালো মানে অনেক বেশি rating এ আসে, আচ্ছা আচ্ছা তো এইটার Actor Actress কে? আ, Actor Actress হচ্ছে, নন্দিতা সাহা এ হস্সে এক~ Actree এর নাম, আর Actor নেই mainly হচ্ছে leading হচ্ছে কি আপনার আহ নায়িকাই main leading আচ্ছা আচ্ছা নারী প্রধান চরিত্র তো, এইটার কাহিনী কেমন? কাহিনীটা হচ্ছে আপনার আহ কলাকার নিয়ে মানে কলাকার means হচ্ছে, কি বলা যায় এটাকে মানে সংগীতকার নিয়ে এককথায় আচ্ছা আচ্ছা আচ্ছা এটা আমি আবার হিন্দি বুঝিনা তো হচ্ছে এটা দেখতে গেলে কি আমি subtitle সহ কোথাও পাবো? বা কোথায় খুঁজে পাবো? আমি কি মানে কোথায় Youtube এ খুজতে হবে না কোথাও কোথায় খুজতে হবে? মানে দেখবোটা কিভাবে?

Netflix এ পাবেন Netflix এ এটা পাবেন এবং আচ্ছা আচ্ছা তো এইটার সাথে কি subtitle থাকবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অবশ্যই এইটার সাথে subtitle add থাকে, আচ্ছা আচ্ছা না subtitle থাকলে আমার জন্যে হচ্ছে সুবিধা হবে আচ্ছা, আমি recent হচ্ছে মানে ভাবছিলাম যে কিসু Web Series দেখাযায় কি না তো আমি শুনছি যে Web Series টা হচ্ছে বাংলাদেশী এবং Indian যে web series যেটা খুব development করেছে আহ এইটা মানে খুব interesting একটা ব্যাপার তো তুমি কি Web Series সম্পর্কে কিছু জানো নাকি? হ্যাঁ, আপনার আহ এখন তো আপু আহ মানে

Hoichoi তে আপনি web series দেখতে পারেন অনেক ভালো ভালো web series পাবেন

আপনি হচ্ছে, web series টা দেখতে পারেন এটা অনেক ভালো হ্যাঁ হ্যাঁ চঞ্চল চৌধুরী মনেহয় অভিনয় করেছে এটা অনেক নামও চঞ্চল চৌধুরীর

হ্যাঁ হ্যাঁ চঞ্চল চৌধুরীর এবং এটা এটা অনেক বেশী নাম করাতে সবাই এটা অতনা অনেক popular হয়েসে rating এ অনেক ভালো আসে হ্যাঁ হ্যাঁ মানে আমিও শুনেছি এবং trailer ও দেখেছি যে অন্যরকম একটা মানে গতানুগতিক যে এই উম জিনিসগুলো আমরা দেখি তো এটা মনেহয় গতানুগতিক গল্পের বাহিরে

হ্যাঁ এটা fully একটা deferent story

অনেক uncommon আপনার হচ্ছে আপনি আহ জানেন আউম বা মানে কিছুটাতো trailer সবাই দেখসে

মানে এটা হচ্ছে কি আপনার পুরনো দিনে দুইশো বছরে আগে একজন হচ্ছে, আহ উম মানে সে বোঝাচ্ছে যে দুইশোবছর পরে সে চলে আসছে যা আগে ছিলো দুইশোবছর আগে দুইশোবছর আসছে এটা নিয়েই মানে এই Hoichoi টা নিয়েই মানে এই কাহিনীটা mainly যে কি হচ্ছে আর হঠাৎ করে একটা মানুষ দুইশোবছর পিছনে কিভাবে সামনে কিভাবে চলে আসলো এটা নিয়েই কাহিনী আচ্ছা, আচ্ছা আচ্ছা তো বেশ মনেহচ্ছে যে interesting interesting হ্যাঁ অবশ্যই অনেক interesting But আসলে কাহিনীটা এমন থাকে না just এটা একটা act play থাকে আর কিছুই না ও আচ্ছা, তো সু উম মা আরে হচ্ছে তম মানে আরেকটা আমি শুনলাম যে আমি ওটা অবশ্য দেখেছি আমার ভালোও লেগেছে পুনর্জন্ম বলে হচ্ছে একটা মানে আহ web series ই আমি , web series না নাটকই বলা যায় part one part two, নিশো এবং মেহেজাবিনের আমার খুব ভালো লেগেছে তুমি কি দেখেছ নাকি পুনর্জন্মটা? হ্যাঁ আমি দেখ হ্যাঁ আমি first part টা দেখেছি হ্যাঁ হ্যাঁ তো আমার কাছে ঐটাও খুব interesting লাগসে হ্যাঁ ,ওটাও ভালো আমার ভালো লাগসে জিনিসটা ভালো করছে ওদের actor ওদের acting টাও ভালো আর acting তো অনেক ভালো হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশে এখন নিশ কিন্তু আগে আমরা যখন নিশর প্রথম নাটক cinema তে আসছে ও আমরা দেখতাম যে romantic ধরনা ঘরনার অভিনয় করতো, তো এখন ও হচ্ছে একটু different role play করছে হ্যাঁ actor হিসাবে বাংলাদেশে ও best হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো তুমি, আচ্ছা তাফরিন তুমি তোমার অবসর সময়টা তুমি কিভাবে কাটাও তোমার বিনোদনের মাধ্যম কি? আমার বিনোদনের মাধ্যম basically আমি অধিকাংশ সময় TV টাই দেখি আমার entertenment এর যদি ধরা হয় আমি TV টা একটু বেশী দেখি

আর গান শুনতে অনেক পছন্দ করি যদিও সেটা Indian song আমি একটু বেশী পছন্দ করি আচ্ছা, তুমি কি serial দেখো নাকি? না না, আমি serial টা দেখি না এইটা avoid করি serial টা আমি আচ্ছা আচ্ছা আচ্ছা উম না মানে আহ হচ্ছে আহ মানে বাংলাদেশে তো মানে প্রচুর মান মানে মানুষ serial দেখে তারা তাদের সময়টা কাটায় আমারও serial সন্মন্ধে কোনো ধারণা নেই, আহ এই জন্যে জিজ্ঞাসা করলাম তো তোমার কেমন ধরনের গান বেশি ভালো লাগে? আমার একটু উম romantic or sad song দুইটোই ভালো লাগে আমার এই দুইটো বেশি ভালো লাগে আচ্ছা আচ্ছা তুমি তো বললা যে তোমার হচ্ছে যে Indian যে singer আছে তাদের বেশি ভালো লাগে তো আমাকে দুই একজন singer এর নাম যদি suggest করতা তাহলে আমিও একটু শুনে দেখতাম okay আহ best option I think উম ভালো লাগবে অরিজিত সিং এনার গানটা অনেক ভালো হয়

সনু নিগম romantic song এর জন্যে আর অরিজিত সিং হচ্ছে sad song এর জন্যে best option আচ্ছা বুঝলাম তো ইম আহ তুমি কি কখনো বই পড়, বই পড়তে কি তোমার ভালো লাগে?

আমি যা~ যতদুর জানি তুমিও travelling করতে পছন্দ করো আমি social media তে দেখলাম কিছুদিন আগে যে তুমি হচ্ছে recent হচ্ছে সুন্দরবনে একটা,

আহ travelling কে যে entertenment এর মাধ্যম হিসাবে বেছে নিয়াছিলা তো আমাকে এই সম্পর্কে যদি কিছু বলতা আহ সুন্দরবন tour টা আমার যাওয়া হয়েসে আহ couse আমি একটু প্রাকৃতিক পরিবেশটা পছন্দ করি আর কি সুন্দরবনে যখন গেসি আমি কয়েকটা জায়গায়ই, আহ আমি mainly গেসি cruise এ So খাওয়ানো হইসে উম ওখানে আসলে আম আমি একটা package এর মাধ্যমে গিয়েছিলাম

আহ group এর সাথে গিয়েছিলে না family নিয়ে গিয়েছিলা? family নিয়েই গিয়েছিলাম কিন্তু আহ ওখানে আসলে system টাই হচ্ছে আপনার যদি আম মানে cruise এ যেতে হয় ওখানে system টাই হচ্ছে আপনার একটা package এর মাধ্যমে যেতে হবে

ব্যাপারটা এইরকমই কারণ ঐখানে মানে ওদের pattern টাই ঐরকম টাকাটা এইরকমই pay করতে হয় যে, আপনার package মাধ্যমে নেই ওরা টাকাটা ঐভাবেই গেসি ওখানে হচ্ছে আমাদের নামাইসে তারপরে হচ্ছে আপনার আহ উম আরেকটা যেটার নাম বল্লো সেটা আসলে আমার কাছে মনে হয় যে আমাদের বিনোদনের একটা গুরুত্বপুর্ন্য মাধ্যম হচ্ছে যে travelling আর আমরা যদি travelling করি, তাহলে আমাদের মন অনেক fresh থাকে আর

আহ এটা উ মানে ভালো হবে তোমার এই সম্পর্কে অবশ্যই আপনার life টা অনেক একঘেয়েমি হয়ে যায় কিছু কিছু সময় travelling টা খুবই প্রয়োজন এতে mind এ একটা refreshment কাজ করে এবং নতুন উদ্যমে কাজ সামনে বিভিন্ন ধরনের কাজ করার ইচ্ছাটা জাগে হ্যাঁ হ্যাঁ তো আচ্ছা এই যে আমাদের মাঝে মাঝে উম কিছু আমরা নায়~ actor এবং actress সম্পর্কে বিভিন্ন gossip শুনি তো এই gossip গুলো কি তোমার মনে হয় কি তারা এই gossip গুলো বানায় কেন? মানে উম এটা কি তারা একটা enjoy করে নাকি হচ্ছে তারা তাদের movie গুলো যেন আরো hit হয়

আসলে আমার যেটা মনে হয় যেটা very করে আহ কিছুটা হচ্ছে আপনার publycity কারনেও করে publicity হিসাবে I think

gossip টাই আর কিছুটা হচ্ছে আপনার real তো incident হবেই মানুষের life এ তারাও মানুষ Ultimately

হ্যাঁ হ্যাঁ, এইটাই হ্যাঁ উম তো হচ্ছে ইয়া আর উম তুমি কি কখনো মানে উম soft পছন্দ করো নাকি হচ্ছে তোমার rock পছন্দ? হা, একটু rock পছন্দ আমার এটা ভালোও লাগে আচ্ছা, আহ তুমি কি নাচ দেখ নাচ পছন্দ করো নাকি? হ্যাঁ আমি নাচ অনেক পছন্দ করি আচ্ছা আচ্ছা আহ তো অবসর সময়ে আমি যতদুর জানি, তুমি হচ্ছে মানে বাসায় খুব

হ্যাঁ হ্যাঁ অবশ্যই আহ এটাতে আমার আহ enjoyment টা আমি অনেক বেশি enjoy করি এবং আমার মনে হয় আমার family যাদের সাথে মিলে আমি এইটা আহ মানে করি তারাও খুব enjoy করে তাদেরও কোনো problem হচ্ছে না তারাও মানে তাদেরও refreshment হচ্ছে আর আমারও হচ্ছে আপু আপনা~ আমি আপনাকে জিগ্গেস করতে চাইছি এইটা, আপনি হচ্ছে উম আপনার life এ মানে entertenment এর উম ব্যাখ্যাটা কি? মানে আপনি কি করতে ভালোবাসতেসেন সবসময় এটা আমি একটু জানতে চাইছিলাম. আমার কাছে বিনোদন মানে হচ্ছে যে কাজটা করে আমি হচ্ছে আনন্দ পাবো আমার সময়টা খুব মানে smoothly কেটে যাবে আমি বুঝতেই পারবনা যে কিভাবে আমার সময়টা কেটে যাচ্ছে, আমার কাছে মনেহয় হচ্ছে কোনো কাজের মধ্যে সেভাবে engage থাকাই হচ্ছে আহ বিনোদন আর আমি হচ্ছে এই কাজটা সবচেয়ে বেশি আমি নিজেকে হচ্ছে engage করতে পারি আমি যখন কোনো আমার পছন্দের কোনো writer এর বই পড়ি বইয়ের মধ্যে যখন ঢুকে যাই তখন আমার খুব ভালো লাগে বা খুব soft কোনো যখন আমি শুনি তখন আমার খুব ভালো লাগে,

আপনার favourite writer তাহলে জীবনানন্দ দাস? আহ কবিতার কথা যদি বলা হয় তাহলে জীবনানন্দ দাস আর রবীন্দ্রনাথ এরা আছে, আর যদি আমি হচ্ছে উপন্যাসের ভিতরে যাই, তাহলে বাংলাদেশের মধ্যে আমার হুমাউন আহমেদ কে ভালো লাগে. হুমায়ুন আহমেদ কে সবারই অনেক ভালো লাগে তাকে আমার অনেক ভালো লাগে.